রেস্টুরেণ্টার উপরটা হইল গ্রে আর তলটা হইল ইয়েলো ।

রেস্টুরেন্টের সাইড দিয়ে বহুতো মানুষ আছে।

চেয়ারের পাশে ত্যা টেবিলস আছে।

একটা গাড়ি হোয়াইট কালারে গ্যারেজের ভিতরে গ্যারেজের ভিতরে বেড়া দেয়া আছে।

এই ছবিটার মধ্যে একটা বিল বোর্ড লাগানো আছে বুক স্টোরের।